এখানে আমি দেখতে পাচ্ছি একটি আহ বড় বিল্ডিং ।

সৈনিকের মডেল তৈরি হচ্ছে মানে একটি সৈনিক দাঁড় করানো রয়েছে একটি তার পাশে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

এখানে আমি দেখছি একটি বাড়ির গেট । গেট টি সবুজ রঙের এবং তার মধ্যিখানে--

এখানে আমি দেখছি একটি ফাস্ট ফুড -এর দোকান যেখানে অনেক আ সুন্দর সুন্দর কেক রাখা রয়েছে। বার্গার রাখা রয়েছে। খুব সুন্দর একটি --

চার পাঁচ জন লোক দাঁড়িয়ে রয়েছে এবং --

এখানে আমি দেখতে পাচ্ছি একটি রোড -এর উপর দিয়ে অনেক আ গাড়ি চলে যাচ্ছে।

ফুলদানির রাখা রয়েছে এবং আহ গেট -ও রয়েছে। ওপরে লেখা রয়েছে পে এন্ড আহ ইউজ টয়লেট ।

এখানে আমি দেখছি আহ একটি লোক এবং একটি বাচ্চা জলের ওপরে দাঁড়িয়ে রয়েছে মানে এটি একটি খাদের মতন এবং একটি ঝর্ণার স্রোত তার ওপরে দাঁড়িয়ে গেছে তার পাশে একটি ব্রিজ রয়েছে এবং দেওয়ালের মধ্যে কতগুলি পাতা ঝুলছে।

এখানে আমি দেখছি একটি সুন্দর বাড়ি বাড়িটির সামনে অনেক সুন্দর করে ঝর্ণার মত করে--

এখানে আমি খুব সুন্দর একটি রুম দেখতে পাচ্ছি। রুম -টির নিচে লাল রঙ দিয়ে আহ উম মেঝেটি করা রয়েছে টাইলস বসানো এবং দুটি লোক দাঁড়িয়ে রয়েছে ।

নীল রং এবং তার পাশে একটি বোর্ড রয়েছে সেটি সবুজ রঙের বোর্ড টি বোর্ড টির ওপরে সাদা পেপার দিয়ে কিছু লেখা রয়ে--

এখানে আমি দেখছি একটি পাঁচিল দিয়ে ঘেরা একটি বাড়ি।

আ দু তিনটে বড় আ বিল্ডিং রয়েছে তার চারিপাশে গাছপালা রয়েছে এবং আ স্টেশন -টির নিচেও অনেক ঘাস পাতা রয়েছে।

এখানে আমি দেখছি একটি রাস্তার উপরে প্রচুর গাড়ি-ঘোড়া দাঁড়িয়ে রয়েছে অনেক বড় বড় গাড়িও রয়েছে সাদা রঙের মানুষজনও রয়েছে রাস্তাটির চারিপাশটা --

প্রচুর গাছপালা দিয়ে ভর্তি এবং তার এপাশে একটি বাঁশের খুঁটি করা রয়ে --

প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং শো রুম টি খুবই সুন্দর। কাঁচের গেট দিয়ে তৈরি খুব সুন্দর লাগছে শো রুম টি এবং তার আহ ওই পাশে রয়েছে তার ভেতরটা খুবই সুন্দর আর লোকজন দাঁড়িয়ে রয়েছে।